আর অনেক দূর দূরে দেখতে পাচ্ছি অনেক বাড়ি ঘর এটা অনেক দূরের থেকে দেখা যাচ্ছে কাছাকাছি মানে দেখা যাচ্ছে না এটা।

আমি একটি পুরনো দিনের বা ভাঙাচোরা বাড়ির ভেতরের স্তম্ভ টাইপের দেখতে পাচ্ছি যেটা হয়তো অনেক পুরনো আগে হয়তো রাজবাড়িটারি ছিল কিলা টাইপের।

মানুষের পিঠে লাল ব্যাগ ।